সাদা ও লাল রংয়ের অনেকগুলি চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

সবুজ রঙের দুইটি গামলা দেখতে পাচ্ছি।

কাঁচের একটা আলমারি লক্ষ করা যাচ্ছে।

দেওয়ালে একটা লাল রংয়ের ব্যানার দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটা জ্বলন্ত লাইট লক্ষ্য করা যাচ্ছে।

ছোটো বড়ো় অনেকগুলি গাস দেখতে পাচ্ছি।

ছাদের উপরে একটি নীল রঙ্গের বোর্ড রয়েছে।

এখানে একটি বড় মজ্জিদ দেখতে পাচ্ছি।

এইখানে একটা বড় জিম ঘর আছে।

নীল রঙের একটি জলের বোতল লক্ষ্য করা যাচ্ছে।

নীচে অনেকগুলি কার্পেট বিছানো রয়েছে।

নিচে অনেকগুলি ছোটো ছোটো সবুজ রংগের ঘাস রয়েছে।

এখানে দুইটা ছোট বাড়ি দেখতে পাচ্ছি।

বড়ো একটা কালো রঙের টি_ভি দিখা যাচ্ছে।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

হলুদ রঙের কয়েকটা অটো দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

বড়ো একটা কাঠের আলমারি লক্ষ্য করা যাচ্ছে।

এইখানে একটা বড়ো রুম লক্ষ্য করা যাচ্ছে।

উপরে একটা সাদা রঙ্গের সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে।

এখানে একটি সাদা রংগের শার্ট পড়ে রয়েছে।

একটা সোপা লক্ষ করা যাচ্ছে।

টেবিলের উপরে তিনটা কালো রঙ্গের কম্পিউটার রয়েছে।

বড় একটা সাদা কাঠের আলমারি দেখা যাচ্ছে।